হ্যালো গাঈজ দেখতে পারছো এটা একটা ঊম বুকস এর দোকান মানে বই এর দোকান এখানে সমস্ত রকম বই পাওয়া যায় তাহলে আপনারাও আসুন এই দোকানে বই কিনে নিয়ে যান।

সমস্ত রকম বই পাওয়া যাবে ছোটো থেকে বড়ো অব্দি বাচ্চাদের সমস্ত রকম বই পাওয়া যায় খুবি কম দামের মধ্যে বই পাওয়া যায় আপনারাও আসুন আর তাড়াতড়ি বই কিনে নিয়ে যান।

হ্যালো গাইস দেখতে পারছেন এটা একটা নদী। এই নদীটায় দেখতে পারছেন একটা নৌকা আছে । এই নৌকাটা এই নদীর ঐ পাড় যাবে। যা আপনারা এই নৌকাতে চাপতে চাইলে--